ওই কি বলে? শিয়ালদার থেকে হম তোমার সল্টলেক এর দিকে হম ওই যে metro টা হয়েছে হম সেই দিকে metro ওর একটা ভালো জিনিস আমি দেখেছি station এ

মানে double security gate দেওয়া আছে মানে আচ্ছা তোমার যখন metro আসবে তখনি ওই যে তোমার আহ আহ railway গজ এর ওখানে তোমার মানে গজটা হয়, metro ওর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটা ওখানে গেট দেওয়া আছে সেটা তখনি খুলবে যখন metro ওর গেটটা খুলবে। আর বন্ধ হয়ে যাবে সঙ্গে-সঙ্গে আচ্ছা আচ্ছা, সেটা ভালো double security টা দিয়ে রাখছে সেই রকম এরকম case তো আর হবেই না, হওয়ার chance ই থাকবে না ওখানে, তাই না? এরকম ও আছে না? হ্যাঁ, এবার metro department রা দেখো এবার তারা তাদের তো decision নিতে হবে না সেরকম, হ্যাঁ, ওটাই তো আমি বুঝতে পারছি না এরকম কি করে হচ্ছে না হচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে লোকরা ঝাঁপ দিয়ে দিচ্ছে কোথাও থেকে কোথাও দেখি কি করছে মানে না কিছু করেই বাবা এরকম হচ্ছে,

আর একটা ভালো news আছে,

এই খবরটা পেয়েছি যে উম miss world আবার আমাদের india থেকেই এবারে miss world হয়েছে, Miss world কে crown করা হয়েছে এবারে, আচ্ছা india থেকে জম্মু জম্মু থেকে সেই মেয়েটা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা খুবই ভালো হয়েছে তো। হ্যাঁ, অনেক বছর পর আহ india থেকে আবার কেউ মানে miss india টা হলো আর কি, আরে,

মানে এরকম ব্যাপারটা এতো সু মানে বাইরের দেশ থেকে competent করা কত tough হয়ে গেছে আমাদের জন্য কি এতো দিন পরে হ্যাঁ কতো বছর পরে? কি হলো? মনে হয় পনেরো-কুড়ি বছর পরে এসছে আমাকে যা লাগছে জানো? হ্যাঁ, বাইশ বছর পর তো। তা হলে অনেকটা মানে লম্বা, হ্যাঁ অনেকটা লম্বা সময় তাই না? হাঁ মানে তো লম্বা মানে অনেক টাই দিন লম্বা হয়ে গেছে এতো দিন?

কিছু করার নেই এতো gap হয়ে যাচ্ছে লোকদের, হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের দেওয়া আছে যে ভোট আছে, এই march মাসে ভোট ভোট হবে। এটা তো তুমি এমনিও জানতে পেরে যাবে আচ্ছা আচ্ছা কারণ ভোটের আগে তো জানো কতো rally কতো কি হয় এটা আর খবর নিতে লাগেনা এটা নিজে,

হ্যাঁ। এটা আপনা-আপনি আমাদের কানে চোখে চলে আসে তাই না? হ্যাঁ,

কোথায় কি বোম মেরে দেবে? কি হয়ে যাবে? হ্যাঁ এই সব জিনিসে অনেক পালায় জানো?

হম ছিলো কলকাতায় ওই দিন আমি পালিয়ে বেরিয়ে গিয়েছিলাম, আমি থাকছিলাম না কলকাতায় ফালতু ঝামেলা হবে এই সব হবে ওই সব হবে তার থেকে ভালো থাকবোই না না থাকবো না এই সব কিছু হবে জানোহম ফালতু থাক লাভ নেই, সে তো আমাকে date তা বলে দিস একটু remind করে দিস ঠিক আছে? আমি তোর বাড়িতে চলে আসবো আহ আর থাকবো না।

উম হম হম একদম chance নেই হম হম এ রকম ব্যাপার আছে, আর জানিস এখানে, এখানে তো সুন্দর বনে কি? আহ দুটো বাঘ মানে ওই যেখানে তোর আহ সবাই থাকে লোকরা দুটো বাঘ জঙ্গল দিয়ে হম হম ওই লোককে ও কিছু লোকের উপর আক্রমণ করেছে। সে সেই এটা তো অনেক বড়ো কেলেঙ্কারি হয়ে গেছে, এবার কতো জনকে খাবে কি করবে বল তো? সেটাই, কত জনকে খাবে? এবার তো ঘুরতেও যাব যেতে ভয় লাগবে মানুষদের,

ওই তো আহ বন বনের সব department গুলো আছে না সে এবার তারা বলছে হ্যাঁ হ্যাঁ যে তারা বলছে যে আমরা ধরবো ধরে আমরা চিড়িয়াখানায় বা কোথাও রেখে দেবো। কিন্তু হম ধরতে গেলেই যদি ওদের কে না আবার খেয়ে নেই যেন, হম সেটাই, ঠিকই কথা একদম এই সবই চলছে আর কি? হ্যাঁ, মানে যা-তা অবস্থা হয়ে গেছে। যা তা অবস্থা হম হম এখন তো বিভিন্ন প্রকারের news পাওয়া যায় এদিক ওইদিক তারপরে এতো crime case এ

ছার বাবা অনেক negativety হয়ে যাচ্ছে আজকে উহ এতো গুলো হ্যাঁ মানে হ্যাঁ কোথায় মারা যাচ্ছে কোথায় election হচ্ছে এই যে ভালো লেগেছে আর্জেন্টিনা ভালো করে জিতেছে খুবই ভালো হয়েছে, এইটা জানো? আর thank you হম এবার আমি ভালো লাগছে এবার আমি ভালোভাবে দিন কাটাতে পারবো একটু bathroom যাবো হ্যাঁ হ্যাঁ তারপরে ভালোভাবে দিন কাটাবো আহ ঠিক আছে সেই চল thank you thank you

আমার ফোনটা পুরো গেছে বুঝলি তো কেনো কি হয়েছে ফোনটা কি রকম হয় বলতো তুই যে এর আগে একবার ফোন করলি আমি গান ফান caller tune সব শুনতে পাচ্ছি কিন্তু এই call টা receive করার বা কলটা কাটার কোনো option দিচ্ছে না তুই যে এই দুবারি যে ফোনটা করলি ফোনটা দুবারি বাজলো ঠিকাছে কিন্তু answer করার কোনো option ছিলো না এই তিন নম্বর বারে answer এর option দিলো আহ ফোন নিয়ে মোটামুটি আমি এটা use এই ফোনটা ভালো five g set এখন নিলে five g set সেই ব্যাচ তোমাদের দিকে কি কি মিটিং এই দেখ জোম্যাটো তে আহ প্রথমে training ও হচ্ছে call ও নেয়াচ্ছে বুঝলি হ্যা অনেক টা সুইগির মতো কিন্ত সুইগির মতো proper সুইগির মতো নয় প্রথমে এমনি ট্রেনিং হলো ঠিকাছে এর চেয়ে অনেক বড় বড় কথা বললো ঠিকাছে হম তারপরে আবার call এতো ফালতু শোকের করে তিনবার আমি জানি যারা আমাদের ব্যাচে ছিলো আমাদের ব্যাচে অত বেশি কেউ নেই কিন্ত আমাদের তিন চারটে ব্যাচ পরে অনেকজন এসেছিলো আমাদের এখানে ছিলো আমাদের একটা দুটো ব্যাচে উম মানে আগের যেগুলো

এ জীবন ও তো না ওদের তো ওরা তো rework camp ছিলো না ওদের তো হম ওরা তো পড়ছে এখন না না পড়ছে না জিজ্ঞাসা করিস বার করে দিলে সবাইকে? হম সবাইকে বার করে দিয়েছি rework camp এ যারা ছিলো process টাই বন্ধ হয়ে গেছে তাহলে কি হলো কয়টা হয়েছে যে এত বড়ো হয়ে গেছে ওইতো যতদিন কাজ করেছে অতদিনের পয়সা পাবে আবার তারপর একটা পেনশন একটা gratuity পাবে তারপর তারপরে যে ঐযে কাজ বন্ধ হয়ে গেলো হম যায় হোক কাজ খুঁজতে হবে আর হ্যাঁ কাজ খুঁজতে হবে আবার কি তোর কটা থেকে training হচ্ছে কটা পর্যন্ত হচ্ছে রোজ? এ দেখ ওটার কোনো ঠিক নেই কালকে ছুটি দিয়েছে ঠিক আছে এবারে এমন করছে এরা মানে কালকে ছুটি দিয়েছে বলে যে কিন্তু আবার আমার কালকে training হতেও পারে এমন ভুলভাল কাজ করছে আমি নিজেও জানিনা ঠিকাছে এবারে পরশুদিন থেকে বারোটা থেকে নটা অব্দি shift দিয়েছে এরকম বলেছে এবারে কি করবে আমিও জানিনা এর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে আমার ছ তারিখ থেকে পরীক্ষা মরিক্ষা হবে মনে হচ্ছে ওটা THRITY FIVE হয়নি তার আগেই leave টিভ চাওয়া যায় নাকি ওরকম হুট করে certification টা তো অনন্ত আমাকে clear করে যেতে হবে না হলে অনেক বড়সড় problem হয়ে যাবে কি হবে বুঝতে পারছি না কেনো পরীক্ষা কবে থেকে আছে? পরীক্ষায় এই তো may মাসের ছ তারিখ থেকে internal টা।

এবারে বলছে কালকে হচ্ছে তোর week off ঠিকাছে কালকে week off হলে কি করে হবে এখন যদি week off টা নাই দিতো সবথেকে ওটাই ভালো ছিল এখন আজকে তো সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ হয়ে যাবে তাইতো এই মাস টা কতো মাস কতো দিনে শেষ রে?

calender দেখতে হবে calender দেখতে হবে তাইতো? হম দ্বারা আমি নিজেই দেখে নিচ্ছি হম problem এ আছি আমি এই certificate টার পরীক্ষা চাপ হয়ে গেছে তারপরে গাড়ির লোন টাও আছে

কি তিরিশ তারিখ হম কি জানি আমি দেখিনি এই দেখ এটা তিরিশে মাস মানে এর পরে আরো দুদিন মানে উনিশ তারিখ থেকে training start হয়েছে হিসাব মতো এটাও হয়ে যাবে ঠিকাছে এবারে কি হম পরের week off পেয়ে যাবি আজকে তো সাতাশ তারিখ হ্যাঁ পরের week এ যদি certification টা যদি হয়ে যায় তাহলে certification টা clear এখানে আবার সুইগির মতোই certification টা clear না হলে তো problem হয়ে যাবে তার উপর আমার পরীক্ষা ও থাকবে

তার মানে training এখন ও শেষ হয়নি কি তাদের training ই এখনও শেষ হয়না না training শেষ হয়নি তো এবারে আমাদের বলেই নিয়েছে তিন মাস, ফাইল বললো তো ওখানে পেয়েছে ওর কবে থেকে কি হবে জানিনা।

কি? এই হিসাবে তোকে interview দিতে হচ্ছে তো শেষ হচ্ছে নাকি? বইয়ে আছিলো কি হচ্ছে নেট অন অফ না না নেট ঠিকই আছে এবারে বুঝতে পারছিস অরে আমি নেট ঠিকি আছে ও তোর কথা টা clear আসলো না ওই জন্যই বললাম কেমন একটা কেটে কেটে যাচ্ছে। কি? তোর কথা টা clear আসছিলো না কেমন কেটে কেটে যাচ্ছিলো বুঝলি। দেখার নয়

হ্যাঁ আমার জিওর sim জিওর net রাত্তিরে একদম ফালতু হয়ে যায় আমার তো জিওর ই sim তো আমার যখন wifi টা recharge ছিল না আমিই জানি কি রকম অবস্থা এখন তো wifi wifi recharge আছে না না জিওর sim আচ্ছা তুই অনুপমকে চিনিস অনুপম হ্যাঁ ওর তো কালকে বিয়ে ছিলো তো জানিস তো? কে অনুপম বলতো ওই যে কলেজের যে অনুপম রে ওই রামচন্দ্র আহ স্কুলের ওখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ অনুপম হ্যাঁ

হ্যাঁ কেমন একটা ট্যারা তাই জন নাকি ওর তো কালকে বিয়ে ছিল কালকে গিয়েছিলাম তো ওখানে কোথায় বিয়ে হলো ওর?

বাড়িতেই ওই প্যান্ডেল ম্যান্ডেল করেছিলো উপরে বউ বসেছিলো আর তলায় তোর ওই খাবারের এমনি প্যান্ডেল ম্যান্ডেল করেছিলো ওই এমনি ওখানে গিয়ে আমি অনেক আমি ওই side টা জানতাম না ওখানে আবার মাঠির ঘরও আছে আমি দেখলাম ওদের মানে বাড়ির সামনে দেখছি একটা মাটির ঘর ওদেরি মনে হচ্ছে কোনো relative হবে কোনো মানে কি বলবো বড়মা আত্মীয় ফাট্টিও হবে ওই জায়গায় মাটির বাড়ি হ্যাঁ তারপর তুই তোর কথা মাঝে মাঝে হ্যাঁ আরে এখানে network problem হয়

কিসের ব্যাপারটা ব্যাপারটা আমি বুঝতেই পারছি না ও civic volentier আরে ওটা নিয়ে কথাই বলা হচ্ছে না একের পর এক ঝামেলা চলে আসছে free time এ মাথায়ও আসছে না কালকে কালকে আমি কথা বলবো হম ওটা হলে তো extra income ও আছে হ্যাঁ রোদ জল বৃষ্টি ওটা কোনো ব্যাপার নয় রে আমি যে এখন এই কাজটা করছি এটাও তো রোদ, জল, ঝড়, বৃষ্টি সবই তো হয়েছে হম তার চেয়ে ওইটা করলে ভালো যদি কোনো কিছু টাকা লাগেও তো ঠিক আছে টাকা মাখা লাগবে না ঐসব

আর আমি কি একটা ইয়ে search করেছিলাম জানিস অনেক দিন আগে যে কোন কোন profession এ ঠিকাছে যে সব থেকে বেশি বেশি income কোন কোন profession এ ঠিকাছে তো ওখানে প্ৰথমে কি একটা দিয়েছিলো মানে ওটা আমি ভুলে যাচ্ছি ওটা কি একটা দিয়েছিলো কি কি business না এরাম কি একটা দিয়েছিলো তারপরে দিয়েছিলো হচ্ছে তো তোর lawyer এর অনেক পয়সা হয় ঠিক আছে তারপরে ডাক্তার ছিলো ঠিকাছে এরকম অনেক অনেক ভাগ ছিলো মনে হচ্ছে কাজের মানে কি বলবো কি একটা search করেছিলাম আমি গুগল এ এ মানে এদের হচ্ছে যে income এদের income টা হচ্ছে সবথেকে ভালো মানে মোটামুটি মানে ভালো income ঠিকাছে আর এদের সবার লাষ্টে যা যে নামটা ছিলো ওটা হচ্ছে ওটা civic পুলিশের নাম ছিলো

আমি কি একটা search করেছিলাম যে highest salary starting job এরকম বলে কি একটা search করেছিলাম এরকম একবার search করে দেখবি ঠিকাছে কোন কোন profession এর কতো salary হতে পারে ঠিকাছে এইটা তোকে দিতে পারে আর civic volunteer এর তো তো starting এই চোদ্দ ঠিকাছে তাইলে আমার দাদা চোদ্দো পায় কি করে এমনি যা সুবজদের পায়ে নয় কি? ন হাজার তাইলে আমার দাদা চোদ্দো পায় কি করে হম হ্যা ও তাহলে চোদ্দো পায় কি করে? ওটাতেই নয় হাজার টাকা হয়তো হতে পারে ঠিকাছে কিন্ত আমার মনে হয়না অতো কম হবে ঠিকাছে কারন এই সব কাজে CIVIL এর একটু পয়সা একটু বেশিই হয় মোটামুটি তুই দশ বলছিস তাও একটু ঠিক লাগছে তোর নয়টা বড্ডো কম মনে হচ্ছে হম হ্যা মাইনে এবার তো বেড়েছে হম মাইনে তো বাড়বেই ওটাই হচ্ছে বড় কথা তোকে নয় কে বলেছে হম তোকে নয় কে বলেছে নয় হাজারটা

সন্তুদা কাজ করে হম কতদিন হলো করছে মানে ক বছর অনেকদিনই ওর অনেক বছর হয়ে গেছে এক দু বছর হয়ে গেছে হম হম হম

আমি ভিতরের ব্যাপার জানিনা কিন্ত এইরকমই ব্যাপার না না ভালো তো হম মাইনে বেশি হলে ভালো তো এই দেখ মাইনে বেশি আমাকে আমাকে মানে ধরে যেটা বলেছে আমি ওটাই বলছি ঠিকাছে ওর তো আমি bank account খুলে দেখতে যায়নি যে ও কত পাই না পাই ঠিক আছে তো এরকম ব্যাপার ও মিথ্যে কথা বলবে না ঠিকাছে হম একটা তোর কি আছে না যেই বল না উম গ্রামীণ পুলিশ নাকি বলে গ্রামীণ পুলিশ! যার সাদা dress রে

ওটা তো ওই traffic এর মতোই না হ্যাঁ ওদের আঠেরো হাজার টাকা মাইনে হ্যাঁ ওদের বেশি হবে তো ওদের মাইনে বেশি

ওদের ভাব আঠারো হাজার টাকা মাইনে তাহলে হম কি বলছিস হম মাইনে তো থাকবেই সব জায়গায়তেই মাইনে আছে কাজ করলে পয়সা তো দিতে বাধ্য হ্যা তাহলে home guard এর ভাব কত হম তখন security guard ও home guard security guard এ হ্যাঁ?

হ্যাঁ home guard মানে তো security guard ও তো পুলিশের under এ হম ওটাই কিসের home guard ওটা দেখতে হবে আমি এমনি local করে যে যারা মানে flat এ ট্যাঁট এ যারা আহ guard

এবার ও কিসের guard দিচ্ছে সেটা হচ্ছে matter করছে

ফাদার হোম গার্ড।